ছবিটিতে আমার একটা ছেলেকে দেখতে পাচ্ছি ছেলেটির পিছন দিকে গৌতম বুদ্ধদেবের--

এবং একজন ব্যক্তি ছবিটিতে মোবাইল -এর ক্যামেরা দিয়ে ফটো তুলছেন।

স্টেজ -এর উপর রয়েছে চতুর দুর্গা প্রতিমার এক সাইড -এ দুটো চেয়ার পাতা অবস্থায় রয়েছে।